দেখেন cinema দেখা এটা একটা ব্যক্তির চিন্তাশীলতা এবং শৈত্তিক চিন্তার একটা কি একজন cinema দেখবে কি দেখবে না কখনোই এটা অন্য মানুষ নির্ধারণ করতে পারেনা এটা মানুষ ব্যক্তি সত্তা এটা নিজে থেকে চিন্তা করবে যে আমি এটা cinema দেখব কি দেখব না। তাই বাংলাদেশের ক্ষেত্রে দেখেন সবাই বাঙ্গালী বাংলাদেশের cinema যেগুলো বাংলার cinema যেগুলো সেগুলো খুব কমই দেখে। আপনি লক্ষ্য করে দেখবেন হিন্দি serial আশ্বস্ত বেশিরভাগ মানুষ তো এক্ষেত্রে দেখেন আপনি যে বললেন বিনিয়োগ কম দেখেন আপনি যদি একটা ভালো budget ভালো movie বানাতে না পারেন সেটা কিন্তু আপনি হল হল কিংবা যে যারা produce করে তাদের দোষ দিতে পারেন না কারণ এখানে market চাইছে না যে আপনাকে তাই আপনি যদি ইচ্ছেতে বলে কি movie যে plot গল্পের যে plot সেগুলো যদি আপনাকে দর্শক যদি তার দেনা করে তাহলে্ন আপনি কটি টাকার cinema budget দেখিয়ে করবেন আপনি যে একদম যে ভালো একটা কথা বলেছেন আসলে হচ্ছে অনেক যেই মানে দর্শকের অভিযোগ তাদের গল্প পছন্দ হয় না কিংবা মনে করেন গল্প হচ্ছে মানসম্মত হয় না তো এটাই হচ্ছে তাদের মেন অভিযোগ আর কি তো এখন আমার কথা হচ্ছে যে কেন তাহলে আমাদের দেশ থেকে ভালো গল্প লেখক বা ভালো নাট্যকার আসছেনা? দেখেন ভালো গল্প লেখক বা নাট্যকার বা গল্পকার নাই বললে হবে না কারণ বাংলাদেশ বাংলাদেশে প্রচুর পরিমাণ ভালো লেখক ভালো গল্পকার আছেন দেখেন এখানে মানুষ বা গল্পকার তিনি নিজের প্রাপ্য যে যেটা জিনিস বা বা সম্মানী বলতে পারেন আমি এটাকে বলতে চাইছি না সেটা কিন্তু পাচ্ছেন না কেন পাচ্ছেনা দেখেন বিশেষ করে যারা content writer র তাদের এত আর পরে বিভিন্ন আমি আমি আগেও দেখেছি বিভিন্ন site দিক থেকে বড় বড় যারা উঠতি লেখক আছেন ওনাদের লেখাগুলো copy করে আর নাটক প্রযোজনা করে চলতেছে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

মানে তাদের সংসার চালাতে অনেক কষ্ট হয় তারপর বাচ্চাদের লেখাপড়ার খরচ দিতে পারেনা এইজন্য তারা হচ্ছে মানে বিভিন্ন অবৈধ কাজ মানে আপনি যেটা বললেন লেখাপড়ার লেখা চুরি করে হচ্ছে দিয়ে দেয় বা আমি এখানে আরো যোগ করতে চাই যে শুধু লেখা চুরি না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 হচ্ছে সরকার হচ্ছে ভালো গল্প দেখে একটা budget দিয়েছে তো ওই budget র মত দেখাতে অনেক অংশে অপটু বানাতে দুই থেকে তিন কোটি টাকা লেগেছে কিন্তু সরকার হচ্ছে ষাট থেকে সত্তর ্লাক টাকা দিল তাহলে এক্ষেত্রে আমার মনে হয় বাজেট টা একটু বাড়ালে হয়তো ছবির মানটা একটু উন্নত হতে পারতো আপনি কি বলেন হ্যাঁ তাই অবশ্যই ছবির মান ভালো হতো কিন্তু দেখেন বাংলাদেশ সরকারেরও কিন্তু অনেক সীমাবদ্ধতার মধ্যে সেন্সর বুদ নামের যে একটা জঞ্জাল পৃথিবীর বাংলাদেশ আমাদের দেশে আছে যেমন সেরকম অন্য কোন দেশে নেই যেমন দেখেন

দেখুন bollywood এটা নিয়ে movie হয়ে গেছে already সম্ভবত release হবে বা হয়ে গেছে আমি actually জানিনা কিন্তু শনিবার বিকেল কিন্তু এখনো sensor board আটকে আছে কেন কারণ সেখানে নাকি কিছু অপ্রত্যাশিত clipclip চলে আসছে দেখেন sensor board সে গুলো সে গুলোকে কাট করতে বলতাছে না আবার রেখেও দিচ্ছে তাহলে এই যে sensor board র আটকে দাওয়া সেখানে প্রযোজক কিংবা যারা movie maker আছে তাদের সাথে দ্বন্দ্ব কারণটা কি? জি তারপর হচ্ছে মানে censer board কোন সিদ্ধান্ত নিতে পারে না বা সিদ্ধান্ত নিতে একটু দেরি করে যা আমি যা শুনেছি আর কি যে অনেক sesative কিছু ছবি বা clip হয়তো আছে তো এজন্য release দিচ্ছে না কিন্তু cinema টা মানে যদি release পায় তারপর আমার মনে হয় যে বাংলাদেশের যে ভাবমূর্তি এটা হচ্ছে নষ্ট হতে পারে আমার মনে হয় আর কি তো এ এটা আর কি আপনি কি বলেন আমি এটা মনে করি না কারণ censer borad একটা movie নিয়ে চার বছর ধরে চার বছর ধরে আরো চারটা movie বানাতে পারতো তো যদি এই movie টা release দেওয়া হত দেখেন এখানে যদি বাজে কোন clip বা কোন sensative clip থাকতো সেটাও কাট করানো যেতে পারত কিন্তু তাও না কোন clip কাটারও নির্দেশ দিচ্ছেনা আবার sensor board ছাড়পত্র ও দিচ্ছে না কারণটা কি এই যে আটকে দেওয়া হয়তো এখানে ব্যক্তি স্বার্থের কিছু আছে জি হতে পারে তো আমরা হচ্ছে বলিউডের দিকে তাকালে দেখতে পাবো যে পাঠান যে ছবিটা এটা কিন্তু হচ্ছে মানে বিগত সব বছরের রেকর্ড একদম ভেঙেচুরে শেষ করে দিয়েছে তো আপনার আপনার কি মনে হয় যে আমাদের দেশে কেন এরকম blockbuster ছবি তৈরি হচ্ছে না? এ বাংলাদেশে এরকম blockbuster cinema আপনি যে বললেন বললেন হচ্ছে বললেন না কেন অনেকে বড় বড় budget বাংলাদেশ নাই এই যে বাংলা বহিষ কিনতে কা line দেখে চলে আসছে যেখানে ভালো ভালো movie হয় কিন্তু বাংলাদেশের tollywood দেখেন তার মন ভালো movie হয় না ভালো movie হলেও হলে যায় না আমাদের দর্শকরা। এই যে দর্শক আপনি তো ভালো কথা প্রশ্ন করেছেন যে হলে যায় না কারণ দেখেন এখন বা entertainment এমন একদম পানির মতো হয়ে গেছে যে আপনি ঘরে বসে সবকিছু দেখতে পাবেন জেমন ott frum হইচই তারপর এই যে থর কি বিভিন্ন ধরনের ott platform চলে আসছে বাংলাদেশ এই যে এগুলো থেকে মানুষ free ও অনেক সময় দেখতে পারতাছে যে movie গুলা তাহলে সে হলে কেন যাবে একটা movie budget থেকে

জি ঠিক বলেছেন কিন্তু সম্প্রতিককাল আমার মনে হচ্ছে যে মানুষের যে cinema হলে movie দেখার চেয়ে ott platform এ হচ্ছে দিকে বেশি ঝুঁকছে তো মানে এটার কারণটা কি

তখন সে তো mobile phone সবকিছু করবে, যেমন ধরেন আপনি যখন ott platform subscribe করবেন তখন আপনাকে একটা মাস বা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আপনাকে সেখানে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 আপনি একটা আমি জানিনা হলের ticket র দাম কত কিন্তু দেখেন আপনি একটা ott platform subscribe করলে শুধু একটা movie না একসাতে অনেকগুলো movie দেখতে পারেন এটা হচ্ছে কারণ আপনি কি মনে করেন

OTT platform গল্পগুলো হয়তো মনে করেন অনেক বেশি সুন্দর আর unique হচ্ছে cinema থেকে সেজন্যই মানুষ হচ্ছে ott platform র দিকে ঝুকছে, আর তাছাড়া OTT দর্শকদের কাছ থেকে শোনা যায় যে cinema হলের পরিবেশ নাকি হচ্ছে ভালো না cinema হল মালিকরা নাকি cinema হলের ব্যাপারে অত বেশি যত্নশীল না পরিচর্যা করে না এটা হচ্ছে মানুষকে হল বিমুখ করার জন্য একটা কারণ তো আপনার কি মনে হয়? জি আপনি যেটা বললেন সেটাও একটা কারণ মানুষ তাতারের বারার তারপর অনেক আনুষঙ্গিক খরচ থাকে যে একটা হলের ধোকার ভিতর পর্যন্ত এটা মানুষ তো এক click একটা movie দেখে ফেলতে পারতাছে ও ott platform তাই মানুষ এখন OTT platform বেশি ঝুকছে তার কারণ আপনি দেখেন যেসব web series বের হচ্ছে বাংলাদেশ কিংবা অন্যান্য দেশ থেকে সেগুলো কিন্তু আমাদের দেশেও access র সুবিধা আছে সো দেখেন আপনি যখন শুধু বাংলাদেশের না অন্যান্য দেশের web series গুলো এক plate OTT platform দেখতে পাচ্ছেন তখন কেন আপনি টাকা খরচ করে শুধু একটা movie দেখার জন্য হলে যাবেন এটাও একটা কারণ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 কিন্তু ছিল না নব্বই দশকে হুমাইন্নার সাহেব যখন নাটক তৈরি করেছেন বা নাটক লিখেছেন তার মধ্যে আমি উদাহরণ দি নক্ষত্রের রাত তারপর হচ্ছে কোথাও কেউ নেই এগুলোর কথা কিন্তু মানুষ এখনো ভুলতে পারে না মানুষ কিন্তু এখনো হচ্ছে এরকম নাটক আকাঙ্ক্ষা করে। তো এরপরে আপনার কি অভিমত হা অবশ্যই নব্বই দশকের যে movie লো বেড়াতো নব্বই দশকে নাট্যগুলো নাটকগুলো হয়েছে দেখলে সেগুলো তো অনেক সুন্দর এবং অনেক মানসম্মত তো এরকম এখন এভাবে সেরকম সে যুগের মত কিন্তু এখন

public কিন্তু এখন অশ্লীলতাকে দেখে demand করতে চায় প্রযোজকরাও কিংবা movie maker ও এটাকে প্রশ্রয় দিচ্ছে যে এটাকে ঢুকালে market বেশি আসবে, এটা ঢুকালে হলে মানুষ বেশি হবে এটাও একটা কারণ জি আগেকার যুগে নাটক হচ্ছে সম্পূর্ণভাবে অশ্লীলতা মুক্ত ছিল এইজন্য হচ্ছে নাটক মানুষ দেখতে অনেক বেশি উৎসাহিত থাকতো তারপর হচ্ছে আমি এরকমও শুনেছি যে যে কোথাও কেউ নেই এখানে বাকের ভাই নামে একটা চরিত্র ছিল ওখানে বাকের ভাই এর ফাঁসি আটকাতে তৎকালীন ঢাকায় আন্দোলন হয়েছিল স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত মানে আবেদন করেছিলেন হুমায়ুন আহমেদের কাছে যাতে তাকে না ফাঁসিটা আটকানো যায় মানে এই যে নাটক নিয়ে যে update এখন কিন্তু ততটা দেখা যায় না এই অশ্লীলতার জন্য হ্যাঁ হ্যাঁ বাকের ভাইয়ের যে কথাটা বললেন সেটা আমিও শুনেছি এবং পড়েছি যে বাকের ভাইয়ের একটা নাটকের চিন্তা করতে পারতেন করতে পারেন যে নাটকের চরিত্রকে ফাঁকি দেওয়া না দেওয়ার জন্য আর মানুষ আন্দোলন করেছে তাহলে দেখেন সেই সময়কার নাটকগুলো cinema গুলো কেমন উন্নত রুচিশীল ছিল। জি মানুষ family নিয়ে তারপর হচ্ছে বন্ধুবান্ধব নিয়ে মানে অনেক মজা করে হচ্ছে cinema দেখত আমার নানু বাড়িতে গেলে এখনো হচ্ছে অমেও তারপর হচ্ছে নক্ষত্রের রাত

বুঝতে হবে যে আমাদের সাহিত্য আমাদের অতীত সাহিত্যকে adjust করার জন্য আমাদেরকে অবশ্যই নাটকের নাটকের যে চরিত্রগুলো বা নাটকের যে plot আগেকার plot সঙ্গে মিল করণ করে নাটক তৈরি বা cinema তৈরীর দিকে মনোযোগ দিব এবং সেগুলো দেখার জন্য আমরা হলে যাব এরকম মনোভাব তৈরি করতে হবে। যে আপনি আপনি একদম ঠিক বলেছেন আমি মনে করি যে আমাদের প্রথমেই গল্প হচ্ছে উন্নত করতে হবে আমাদের এখন দেখা যায় যে ধরনের গল্প দর্শক পছন্দ করে না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 আর তারপর হচ্ছে মানে যেই নাট্যকার তারপর হচ্ছে যেই অভিনেতা-অভির নেত্রীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আর তাছাড়া আমার আসলে সুস্থ বিনোদন চাই

দেখেন media এই শব্দটা আসলে একটা ভাইরাসের মত। যখন media আপনার পিছু লাগবে দেখেন যখন media midea যখন media র লোকের শরণাপন্ন হবে একটা mideamidea র লোকের বা সেটা যদি ফিমেল পারশন হয় আরকি বিশেষ করে তখন কিন্তু তাদের lime light তার দিকেই বেশি থাকে হ্যাঁ যেমন পরিমনির issue দেশতো উত্তাল একপ্রকারের যে লোকটা ও কিন্তু পরীমনির নাম শোনেনি সেও কিন্তু শুনে গেছে পরীমনির নামে কেউ একজন বাংলাদেশে আছে তাহলে দেখেন media র কাজ হচ্ছে যে তাদের view বাড়ানো তাদের যেগুলো সম্প্রচার সত্য সেটা থেকে আয় করা তাই এরা কিন্তু এদের পিছনে ঘুরবে এটা স্বাভাবিক বিষয়।

আহ মানে যে মুক্তিযোদ্ধা নিয়ে কিন্তু আমাদের cinema বা নাটক খুব বেশি নেই তো দেশ প্রেম জাগাতে কিন্তু মানে মুক্তিযুদ্ধ হচ্ছে cinema বা নাটক তৈরির কোন বিকল্প নেই তো এখানেই আজকে শেষ করছি আলোচনা

করলা এবং এ বাদেও যে সমস্ত আরও জিনিসগুলো লাগবে, সেগুলো হচ্ছে- কাঁচা কলা, পেপে, আলু আর উম এখন যেই সময় এই উম এই মাসে সবথেকে ভালো যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে- সজনে ডাঁটা সজনে ডাঁটা কিন্তু শুক্তো রান্নার খুব ভালো একটা উপকরণ। সেই সজনে ডাঁটা কিছু বড়ি তার সঙ্গে আলু এবং আরও কিছু কিছু সবজি আরও বাড়িতে যে সমস্ত সবজি থাকবে সেগুলো নেয়া যেতে পারে। গাজর, সমস্ত সবজি ভালোরকম

ঠিক লম্বা type এর কোরে, ডুমো ডুমো কোরে, কেটে নিতে হবে। প্রত্যেকটা সবজি কাটার সময় মনে রাখতে হবে যেনো আলাদা আলাদা কোরে প্রত্যেকটা সবজি কেটে রাখা হয় এবং প্রত্যেকটা সবজিকে অল্প করে নুন দিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে যেগুলো শক্ত শক্ত সবজি সেগুলো আলাদা কোরে রাখতে হবে এবং বেগুন তারপরে করলা এরকম নরম type এর সবজিগুলোকে আলাদা করে রাখতে হবে। এর তারপরে কড়াইয়ে খানিকটা তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন এবং কিছু দুই একটা কাঁচা লংকা চিরে দিয়ে দিতে হবে। কাঁচা লংকা দেওয়ার পরে কড়াইয়ে যে সমস্ত ভাজা সবজি শক্ত শক্ত সবজিগুলো থাকবে। সেই সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে কিছুটা আদা বাটা, জিরা বাটা দিয়ে দিতে হবে। দিয়ে, আবার ভালো কোরে নাড়াচাড়া করতে হবে।

গুঁড়ো করে নিতে হবে এবং কিছু রাঁধুনি গুঁড়ো করে নিতে হবে। প্রধানত শুক্তো দুই ধরণের হয়, একটি হচ্ছে দুধ শুক্তো আর একটি হচ্ছে তেল মিশিদ্ধ। শুক্তোতে দুই ধরণের, দুধ দিয়েও করা যায় এমনিও করা যায়। তো আমি তো আজকে দুধ শুক্তো বানাবো, তার জন্য কিছুটা দুধ নিয়ে নিতে হবে। এরপরে যেই কড়াইয়ে সবজিগুলো দেওয়া ছিলো, সবজিগুলো ভালো কোরে ভেজে নিয়ে মসলা দিয়ে কষিয়ে সেখানে খানিকটা জল দিয়ে উম কড়াই ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। সমস্ত সবজি ভালো কোরে সেদ্ধ করে নিতে হবে এবং এর মাঝখানে যে পাঁচ ফোড়নটা ছিলো, সে পাঁচ ফোড়নটাকে ভালো ভাবে গুঁড়ো করে নিতে হবে। এই পাঁচ ফোড়নটা দিলে শুক্তোর স্বাদ কিছু গুণ বেড়ে যায়। যখন solid সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন নরম যেগুলো সবজি যেমন বেগুন আর করলা ঐ দুটো দিয়ে দিতে হবে। তারপরে half-cup মতন দুধ দিয়ে এবং কিছুটা জল দিয়ে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে করলা এবং বেগুনটাকে। করলা, বেগুন এবং সমস্ত সবজি ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত

রান্না করতে হবে। রান্নার কিছুক্ষণ বাদে আবার যখন সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে তখন সেই আগে যে পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করা ছিলো, সেইটাকে দিয়ে দিতে হবে এবং কিছু পরিমাণ চিনি

হলুদ ব্যবহার করা হয় না এবং যখন, শুক্তো হয়ে আসে মানে বেগুন আর উচ্ছে দেওয়ার সময় য~ যারা বড়ি রা~ খায় সেই বড়িটা তখন দিয়ে দিতে পারেন এবং বড়িটা সবার আগে অল্প তেলে সব সবজি যখন আলাদা আলাদা কোরে ভাজা হয়, তখন বড়িটাকেও ভেজে অন্য একটা জায়গায় রেখে দিতে হয় এবং করলা দেওয়ার সময় তখন বড়িটাকে দিয়ে দিতে হয়। এইভাবে শুক্তো রান্না করলে খুব সুন্দর স্বাদ আসে। তো, সমস্ত দুই ভাবে রান্না করা যায়। একটা জল দিয়ে একটা দুধ দিয়ে। আমি যেখানটায় দুধটা যোগ করলাম শুক্তোতে অনেকে সেই জায়গাটায় দুধটা ছাড়া এমনি জল দিয়েও রান্না করতে পারে। তাতেও স্বাদ ভালো আসে। শুক্তো খুব সুন্দর একটা রান্না। এই শুক্তো দিয়ে শুক্তো দিয়ে ভাত মেখে খেলে, মুখের স্বাদ জাগে খুব জ্বর সর্দি এগুলো হয়, তাদের মুখে রুচি ফিরে আসে। শুক্তো সাধারণত অনেকেই রান্না করতে পারে। কিন্তু, এইভাবে কিন্তু শুক্তো রান্না করলে খুব সুন্দর একটি স্বাদ আসবে। এবং খেতেও খুব সুন্দর হবে। শুক্তোতে মনে রাখার মতন বিষয়, শুক্তোতে কোনো সময় হলুদ ব্যবহার করা যায়না। এইভাবে গরম গরম ভাতে শুক্তো খেলে খুব ভালো, সুন্দর একটি খাওয়ার পথ তৈরি হয়। এইভাবে যেমন শুক্তো তৈরি হয়, সেরকম অনেকে করলার বদলে গন্ধ পাতা বা গাঁদাল পাতাও অনেকে বলে থাকে সেই গাঁদাল পাতা দিয়েও কিন্তু রান্নাটা করা যায়। সেইক্ষেত্রে একটু আলাদা ব্যাপার হলো, শুক্তোতে যেমন আমরা লম্বা লম্বা করে করলা ব্যবহার করি সেখানটায় গন্ধপাতা বেটে নিয়ে ব্যবহার করতে হয়। এতেও কিন্তু শুক্তোর মতন, কিন্তু ওতো শুক্তো নয় ওটা গাঁদাল পাতা রসা বলে। সেটিও কিন্তু মুখে রুচি বাড়ায় এবং খেতে ভালো লাগে। শুক্তোতে পাঁচ ফোড়নের সঙ্গে কিছুটা রাঁধুনি যদি শুকনো খোলায় ভেজে দিয়ে দেওয়া যায়, সেখানেও কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে। এইভাবে রান্না করলে শুক্তো কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগবে। শুক্তোতে নানা রকম সবজি ব্যবহার করতে পারেন যেমন- সজনের ডাঁটা, কাঁচা কলা, পেপে, গাজর, আলু। বিটটা সাধারণত শুক্তোতে ব্যবহার করবেন না। তাহলে বিট সাধারণত প্রচুর রং ছাড়ে, যার জন্য বিটটাকে বাদ দিয়ে

তা ছাড়া শুক্তোতে last এ কিছুটা সরিষার তেল add যোগ করে দিবেন যাতে শুক্তোর স্বাদ আরও বাড়ে এবং খুব সুন্দর সে~ সেটিতেও খুব সুন্দর লাগবে। এইভাবে আপনারা শুক্তো রান্না করবেন। আর সব সময় মনে রাখবেন, শুক্তো রান্নার প্রথমে সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে আলাদা আলাদা ভাবে রাখতে। শক্ত সব~ সবজির সঙ্গে যদি আপনি নরম সবজি মানে বেগুন যেমন নরম সবজি সেটাকে যদি দেন, তাহলে কিন্তু বেগুন গলে যাবে এবং শুক্তোতে কোনো সবজি গোটা গোটা থাকবে আসসালামুয়ালাইকুম। ওয়ালেকুম আস্সালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? এই তো অবস্থা, আলহামদুলিল্লাহ। তা কি করা হচ্ছে? এই তো একটু হম বসেই ছিলাম মানে, নিজেদের কিছু জমি জায়গা আছে আবাদ টাবাদ হয় তো, তো এগুলো দেখতে আসছিলাম এক কথায় ফসলের জমিতে আসছিলাম যে ফসল পানিগুলা কেমন কি হয়েছে এগুলো দেখাশোনা মাঝে মধ্যে করা লাগে। এখন তো, চাকরির জগতের অবস্থা খারাপ পড়াশোনার পাশাপাশি কিছুতো একটা করা লাগে তো নিজেদের যে জমি জায়গাগুলো আছে তো ওগুলোই মাঝে মধ্যে একটু দেখাশোনা করি এই আরকি। তো এর জন্য মাঠে আসছিলাম এককথায়। তুই কি করিস, তোর কি অবস্থা?

সেগুলো যদি খাবার করতে পারি সেক্ষেত্রে আমার ঘাস মানে আর কেনা লাগতাছে না, মাঠে যেহেতু আমার জমি জায়গা আছে ঘাস হয় সেখান থেকে গরু খাওয়ার খাইতে পারবে।

আমিও ভাবছি আরকি ওরকম কিছু একটাই কারণ বাংলাদেশ যেহেতু আমাদের দেশটা কৃষি প্রধান দেশ তো পাট শিল্পে অনেকটা এগিয়ে আছে, বাংলাদেশ এক number এ আছে অন্যান্য দেশের তুলনায়, আবার পরে দেখা যাচ্ছে যে ধান যেটা আরকি চাউল, হ্যাঁ তো ধানের দিক থেকে বাংলাদেশ দুই number এ আছে বিশ্বের মধ্যে। তো ভাবছি যে আমাদের দেশে শিক্ষিত বেকরত্বের সমস্যাটা বেশি কারণ শিক্ষিত হয়েও অনেকে বসে থাকছে চাকরি বাকরি পাচ্ছে না করতে পারছে না এরকম, তো উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা আছে, তো উদ্যোক্তা হতে গেলে আমি দেখলাম যে আমার যেহেতু জমি জায়গা আছে প্রচুর তো এটা ভেবে দেখলাম যে কৃষিক্ষেত্রটা বেছে নেওয়াটাই better হবে সবথেকে ভালো হবে, এইজন্য, আহ ভাবছি যে নিজেদের যেহেতু প্রায় অনেক জমিজায়গা আছে তো ভাবছি এগুলা দেখাশোনা করবো আহ পাশাপাশি,

তো গরু টরু এগুলা দিয়ে দেখা যাচ্ছে অনেকটা সাবলম্বী হওয়া যাবে আহ তো এর জন্য আমি সরাসরি first এ পাঁচটা গাভী নিব এবং দশটা আহ মতো দেখা যাচ্ছে ষাঁড় গরু নিলাম, যেহেতু নিজেদের জমিজায়গা আছে আর গরুতে বেশি একটা খরচ হয়না আহ গরুর যে খাবারগুলো আমার দরকার হয় সেটা আমার জমি থেকেই আসবে যে শুকনা খড়গুলো দরকার হয় আহ দেখা যাচ্ছে আমি বছরে ধান আবাদ করলাম, তো ধানের থেকে দেখা যাচ্ছে যে যে খড়টা শুকনো খড়টা সেইটা আমরা গরুর খাবার হিসাবেও হম ব্যবহার করতে পারি আবার দেখা যাচ্ছে যে, আহ কাঁচা ঘাস আমার যে উঁচা জমিটা মানে পতিত জমি রয়েছে ওই জমিতে আমি কাঁচা ঘাস আবাদ করতে পারলাম, কাঁচা ঘাস আবাদ করলে দেখা যাচ্ছে যে ওখান থেকে আমি নিয়মিত গরুর শুকনো খাবারের পাশাপাশি, কাঁচা ঘাসের চাহিদাটাও মেটাতে পারবো। তো এইজন্য ভাবছি যে একটা গরুর খামার করবো আবার আর একটা উদ্যোগ নিতে যাচ্ছি যে হম বাগান করার। তো বাগান করার ক্ষেত্রে হ্যাঁ এখন ভাবছি যে, বাগান করতে গেলে তো অনেক একটা টাকার ব্যয়বহুল খরচ হবে, তো এই জন্য আহ ভাবছি তোর সঙ্গে আলাপ আলোচনা করার জন্য যে কি করা যায় বাগান করার ক্ষেত্রে বল আমার ও মানে চিন্তা ভাবনাটা কি ঠিক আছে কিনা, হম ঠিক আছে বাগান করতে পারলে তুই বিদেশের কিছু ফল আছে সেগুলো তুই আবাদ করতে পারিস যেমন ড্রাগন তারপরে স্ট্রবেরি। ড্রাগন ফল একদম দুই তিন মাস,

স্ট্রবেরি ফলটা তুই প্রত্যেক মাসে মাসে বিক্রি করতে পারবি, কারণ স্ট্রবেরি ফলটা ওইটা ধরে একদিক থেকে ফল বিক্রি করা যাবে আর এক দিক থেকে ফল হবে এবং অন্যদিক থেকে ফুল হয়, সেইক্ষেত্রে প্রত্যেক মাসেই profit কোন না কোন দিকে পাওয়াই যাবে, মানে একটা গাছ থেকে কম করে হলেও এক কেজির মতন আরকি ফল পাওয়াই যায়। যদি তোর ফল হয় স্ট্রবেরি ফলের গাছ থেকে সেক্ষেত্রে কিন্তু অনেক লাভ হবে কারণ স্ট্রবেরি ফলটা সমানে ধর ধরে যাবে, miss হবে না সেই গাছ থেকে এবং যখন ড্রাগন ফলের সময় আসবে তখন তখন হচ্ছে ড্রাগন ফলটা পাবি এবং পাশাপাশি তুই স্ট্রবেরি ফলটা বিক্রি করতে পারছিস, সেক্ষেত্রে মানে কোন loss হওয়ার সম্ভবনা থাকে না। যদি এটা করতে পারিস দেখ, কি করতে পারিস এখন। ও আমিও চিন্তাভাবনা নিচ্ছি যে এরকম যেহেতু বাগান করার চিন্তাভাবনা আছে, তো আমাদের এলাকাতে দেখা যাচ্ছে বাগানের অনেকরকম মানে বাগান হয়ে থাকে যেমন বড়ুই পিয়ারা, তারপরে এগুলা সাধারণ বাগানগুলা আছে, আম বাগান মানে আমের আমাদের এই side এ আমটাও ভালো হয়, তো তুই যেহেতু বললি ড্রাগন বা আরও স্ট্রবেরি তো এটাও আমি ভাবতেছি তো পাশাপাশি কলা, তারপরে হ্যাঁ দেখা যাচ্ছে যে লেবু এটাও আমি ভাবছি যে কোনটা করলে better হয়, কারণ দেখা যাচ্ছে লেবুটাও আমি করতে পারি কারণ লেবুটা করলে দেখা যাচ্ছে যে লেবুর ক্ষেত্রে, আহ লেবুর বাগান করলে ওইটাতে খুব একটা খরচ হয়না ব্যয়বহুল হবে না, আর স্ট্রবেরি বা অন্য ফসল বা অন্য বাগানের কথা চিন্তা করতে গেলে দেখা যাচ্ছে যে, ওইটা অনেক ব্যয়বহুল টাকা খরচ হবে, তো এইজন্য আমি ভাবছি যে যেটা স্বল্প খরচে বেশি লাভ করা যায় সেইটা করার যে সব নিসি, এখন ভেবে চিনতে দেখি কোনটা ভালো ভাবে করা যায়। তবে এখন এগুলা নিয়ে ভাবতেছি অনেক চিন্তা ভাবনার মধ্যেও আছি আবার জমিতে যে ফসলগুলো এবারে আবাদ করছিলাম, ওইগুলা খুব একটা ভালো হয়নাই । আহ দেখা যাচ্ছে গম আবাদ করেছি গমটা মোটামুটি খুবই ভালো হইসে আহ পাশাপাশি কিছু জমিতে মুসুর আছে কিছু জমিতে খেসারী আছে যেইটা একবারে হয়নাই। কারণ আমাদের দেশ তো ষড় ঋতুর দেশ ছয়টা ঋতু হয় তো দেখা যাচ্ছে যে এই শীতের মধ্যে আমাদের এখন যে হম ফসলটা হয় সাধারনত এটা জানুয়ারি বা আহ তারও আগে, রোপণ করা হয় জমিতে বোনা হয় কিন্তু এই ফসলটা আমাদের এবার মানে সময় চলে গেছে late হয়ে গেছে, দেখা যাচ্ছে আমরা নভেম্বর ডিসেম্বরের দিকে এসে বুনেছি, এই জন্য ফসলটা খুব একটা ভালো হয়নাই। গমটা মোটামুটি ভালোই হয়েছে but আহ খেসারী মুসুর এগুলো খুব একটা ভালো হয়নাই দেরী হয়ে গেছে এইজন্য আরকি তো এখন এইদিকে একটা বড়ো ধরনের ধাক্কা যেহেতু ফসল এগুলো ভালো হয়নাই। অর্থিকভাবেও একটা ধাক্কা খেয়ে গেছি, তো কৃষকরাও কিন্তু কৃষির ওপরই নির্ভরশীল হয়ে। তাদের কোন ফসল যদি কোন বছরে খারাপ হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে তারা অনেকাংশে আর্থিকভাবে হোক বা সবদিক দিয়ে হোক, আহ ক্ষতির সম্মুখীন হয় কারণ একটা কৃষকের জীবিকা নির্বাহই হয়ে থাকে এই ফসলের ওপর, আর এই ফসল যদি কোন বছরে মানে ভালো মতো না হয় তাহলে কৃষকেরা অনেকাংশে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তো এই জন্য আমি ভাবছি বাগানটা এই বছরে হয়তো করতে পারবো না বা আমার যে খামার করার ইচ্ছাটা আছে খামারটাও এই বছরে করতে পারবো না তবে সময়ের, ইতে দেখতে গেলে দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ সামনের বছর আমি এগুলো সম্পূর্ণভাবে করতে পারবো এবং সেই ভাবেই আমি আমার মানে plan program নিয়ে আগাছি, এখন তো তোর কি অবস্থা, তুই কি এগুলোর বিষয়ে কি ভাবছিস? হম আমিও ভাবতেছি খামার এক করবো যেহেতু বাড়ির সঙ্গে গরু আছেই চার পাঁচটা, আরও দশ পনেরোটা শুকরও নেবো। এবং আমাদের মাঠান যে জমিগুলো আছে সেখান থেকে মাস লাগানো আছে সেখান থেকে আবার কি গরুর খাবার হয়ে যায় কারণ বাইরে থেকে খাবার কেনাও লাগেনা। তারপরে গরুর যে গোবরটা আছে সেটা জৈব সার হিসাবে মাঠে ব্যবহার করা যায় তারপরে রান্নার কাজেও ব্যবহার করা যায়।

কারণ এখন মাছের যে পরিমাণ দাম বাড়ছে মাছ চাষ করে আমরা লাভবান হইতে পারবো এখন সেই চিন্তাভাবনা নিয়েই আসতে আসতে আগাইতেছি কারণ এখন দেশের পরিস্থিতির যা অবস্থা এতো খারাপ, কারণ এখন চাকরি বাকরি পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে আসতে আসতে, সেক্ষেত্রে আমরা এখন মাঠে কৃষিকাজ করেই আরকি লাভজনক হতে পারবো বেশি বেশি তুই কি ভাবতাছিস? হম অবশ্যই একদম ঠিকই বলছিস কারণ উদ্যোক্তা হওয়ার যে যে আমি কথাটা বললাম উদ্যোক্তা হইতে গেলে দেখা যাচ্ছে যে আহ কৃষিটাই আমাদের বেছে নিতে হবে, কারণ আমাদের, আহ বাপ দাদার আমল থেকে কৃষিটাই যেহেতু মানে প্রধান জীবিকা নির্বাহের উৎস হিসাবে হয়ে আসছে তো কৃষিটা আমরা বেছে নিতে পারি আহ তো এই, থেকে বলতে পারি অবশ্যই কৃষিটা তুই যেহেতু choose করেছিস সেটা অনেক ভালো একটা আহ উদ্যোগ পদক্ষেপ, তো এই বিষয়গুলো আমিও যেহেতু চিন্তা ভাবনা করছি এগুলা নিয়ে তোর সঙ্গে আরও, বিশদ আলোচনা করতে হবে আরও বিশদভাবে বসতে হবে। কারণ হুট করে যেকোনো কিছু করলে তো হয়না, সেটার জন্য একটা proper plan এর দরকার হয়। কারণ দেখ এই বছরে, অনেক টাকার প্রায় loss খেয়ে গেছি হম কৃষি আবাদ করতে গিয়ে। আহ গম বা অন্যান্য যে আবাদগুলা বিশেষ করে এই time এ যে সবজি জাতীয় আবাদও কিছু হয় সেগুলাতে অনেকাংশে মার খেয়ে গেছি। কারণ আমাদের একটাই স্বভাবত problem আছে সমস্যা এককথায় সেটা হল আমরা কৃষি আবাদ করতে গিয়ে দেখা যাচ্ছে যে যে ধরনের ফসলগুলায় আমরা আবাদ করে থাকি এগুলাতে বিশেষ করে আমরা, কীটনাশকের পরিমাণটা বেশি ব্যবহার করে থাকি, এরফলে আমাদের যে কৃষি জমিটা, এইটার মাটির গুণগত মানটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, কারণ কীটনাশকটা অনেকাংশে বেশি ব্যবহার করে ফেলছি। আহ যত এটা আমরা কমায় আনতে পারবো তত ভালো হবে। হম এখন দেখা যাক এই বিষয়গুলো নিয়েও আরও বসতে হবে আরও আলোচনা করতে হবে আহ যেমন আমরা কীটনাশক জাতীয় সারের বা ঔষধের থেকে আমরা জৈব সারের দিকে আগাইতে পারি জৈব যে বিষয়গুলো আছে,

এই যেহেতু এই যে গরুর খামার করতে চাচ্ছি গরুর খামার করলে অনেকাংশে এই দিক দিয়েও better হয়, আহ গরুর যে মল থাকে বা উৎছিষ্ট অংশগুলো থাকে এটা আমরা একটা গর্ত করে, সেইখানে ফেলতে পারি, সেইখানে যখন আমরা গরুর গোবরটাও ফেলবো, আহ সেইখানে দেখা যাচ্ছে বাড়ির আরও আগাছা উৎছিষ্ট অংশগুলো সেইখানে যদি ফেলি আবার দেখা যাচ্ছে যে হম পুকুর যেহেতু তুই করার কথা বললি পুকুরে তো উৎছিষ্ট অংশ থাকে কচুরীপানা পপটন এগুলো থাকে, তো এইগুলা মানে একজায়গায় করে সবগুলো একটা গর্তের মধ্যে যখন রাখবো এটা compost তৈরি হবে compost থেকে ইউরিয়া জাতীয় সার এককথায় জৈবসারগুলা তৈরি হবে। তো এই সার থেকে আমরা জৈবসার পাবো। এইগুলো যখন আমরা আমাদের ফসলি জমিতে দিবো তখন জমির মাটির উর্বরতা, টা বৃদ্ধি পাবে এবং মাটির আহ গুনাগুন মানটাও ভালো থাকবে, এরফলে যে ফসলটা আমরা ওই জমিতে করবো অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে সেই ফসলটা। কিন্তু আমরা কি করছি সেটা না করে, আমরা দোকানে গিয়ে বিভিন্ন ধরনের medicine থাকে কীটনাশক জাতীয় বিষ জাতীয়, এই medicine গুলা আমরা আমাদের ফসলে ব্যবহার করছি যে অতি উচ্চ ফলনের আশায়, আহ দেখা যাচ্ছে মুসুরে আমরা দেখা যাচ্ছে অধিক কীটনাশক দিচ্ছি ঠিকই কিন্তু আশানুরূপ মুসুরটা হচ্ছে না, আবার যদি হয়ও ওই দেখা যাচ্ছে যে যে বছরে কীটনাশকটা বেশি ব্যবহার করছি উচ্চ ফলনের আশায় সেই বছরটা পাইলাম কিন্তু পরের বছরে ওই জমিতে যদি অন্য কিছু আবাদ করতে যাচ্ছি তাহলে, আর হচ্ছে না সেটা কারণ ওই কীটনাশক অতিরিক্ত ব্যবহারের ফলে যে বছর ব্যবহার করছি সে বছরে ভালো ফলন পাচ্ছি কিন্তু সেই বছরে মাটির গুণাগুণটা নষ্ট করে দিচ্ছে। এইজন্য, আহ আমাদের অতিরিক্ত কীটনাশক ব্যবহারটা বন্ধ করতে হবে রোধ করতে হবে, যাতে করে মাটির গুণাগুণটা একেবারেই আহ মানে সুন্দর বা ঠিক থাকে আহ যেন পরবর্তী বছরে আমরা,

বাগান করা এগুলা থেকে দেখা যাচ্ছে সবদিকে মিলায়ে আহ সবকিছু মিলায়ে আমি মনে করি যে এগুলা করাটা একেবারে আমাদের জন্য perfect একটা বিষয়। আর এতে করে আমাদের যে আবাদী জমিগুলো আছে আমরা সেগুলার গুণগত মানগুলা রক্ষা করতে পারবো নিয়মিতভাবে এবং ফসলটাও ভালো ভাবে ফলাইতে পারবো। তো এই বিষয়গুলো আমিও চিন্তাভাবনা করে অনেক,